এটি একটি পাহাড় এবং পাহাড়ের গা দিয়ে অনেক শ্যাওলা জমেছে। কিছু ছোট ছোট গাছপালা পাহাড়ের গা দিয়ে জন্ম নিয়েছে।

স্ট্যাচু টিকে সবাই সম্মাধনা জানাচ্ছে এবং সাইড এ একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ ও উড়ছে ।

এখানে একটি যুবক তার জিম সেন্টার এর ভিতরে একটি ছবি তুলেছেন যেখানে তার বডি আর্ট তুলে ধরার চেষ্টা করছেন তিনি। ।

এবং এ মাঠের চারিদিক থেকে লোকে আম মর্নিং করছেন এবং মাঠের মধ্যে খানতায় কিছু যুবক ক্রিকেট খেলা করছেন।

সেই দোকানদার খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছেন যাতে মানুষ এগুলিকে দেখতে খুব সুন্দর লাগে।